জিনিসটা দেখতে খুব ভালো আছে।

জায়গাটা দেখার মতো লাগছে খুব ভালো লাগছে আরকি।

ওই যে ওই বেশ আবার কিছু লোক দাঁড়িয়ে আছে।

পিছনে আবার পাহাড় আছে জায়গাটা আবার বেশ ভালই আছে আরকি ঠিক বুঝতে পারছি না কি ওটা আরকি।

এই জিনিসটা খুব ভালই আছে আর কি। দেখার জ দেখার জায়গা আর কি। দেখার মত জায়গা।

মন মনে হয় এল. আই. সি. অফিস হতে পারে।

আবার দুজন লোক দাঁড়িয়ে আছে ওই সাইড -এ।

মোটামুটি ফুলের দোকান হবে এটা মনে হয়।

আবার লেখা আছে শুভ বিবাহ।

সামনে একটা টোটো আবার দাড়িয়ে আছে ।